আমরা দেখতে পাচ্ছি তাদের পাশে একটি করে ব্যাগ -ও রাখা রয়েছে এবং জলের বোতল -ও আমরা লক্ষ করতে পারি।

গাছটিতে সবুজ কিছু খুঁটি লাগানো রয়েছে।

এই ছবিটিতে একটি দোকান দেখানো হয়েছে।

আমরা দূরে আরো দুটো বিল্ডিং লক্ষ্য করতে পাচ্ছি।

এই ছবিটি একটি পাহাড়ের ছবি।

আমরা এখানে অনেক গাছপালাও লক্ষ করতে পারছি।

একজন লোক গাড়ির পাশে বসে রয়েছে সেটাও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি রেস্টুরেন্ট লক্ষ করা যাচ্ছে।

রেস্টুরেন্টটি হলুদ কালারের করা রয়েছে।

আমরা দেখছি রেস্টুরেন্ট -টির বাইরে টব -এর মধ্যে কিছু গাছ লাগানো রয়েছে।

স্কুল -টি নীল কালারের করা রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি চা মিষ্টির দোকান প্রথমেই লক্ষ করতে পারছি।

সামোনে আমরা দেখতে পাচ্ছি লাল কালারের টি শার্ট পরে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

পাশে আমরা আরো দু তিনটি বিল্ডিং লক্ষ করতে পাচ্ছি এখানে।

শপিং মল -টিতে জামা কাপড় অনেক ধরনের জিনিস আমরা লক্ষ করতে পারছি।

দোকানটি সাদা কালার -এর করা রয়েছে।

নার্সিং হোম টির ভিতরে ছোট ছোট কিছু গাছ লাগানো রয়েছে।

এখানে আমরা দু তিনটি গোরু এবং একটি বাছুর দেখতে পাচ্ছি।

আমরা বড়ো বড়ো সিঁড়ি দেখতে পাচ্ছি এখানে সাদা কালারের।

তিনটে ছোট ছোট জানালাও দেখা যাচ্ছে।

ফুলের দোকানে অনেক ধরনের ফুলও আমরা দেখতে পাচ্ছি ফুলের ঝুড়ি পর্যন্ত লক্ষ করা যাচ্ছে।

বেঞ্চ -এর পাশে একটি সুন্দর গাছ লাগানো রয়েছে সেটাও দেখা যাচ্ছে।

দোকানটিতে চার পাঁচ জন লোক রয়েছে।

এই ছবিটিতে একটি কেকের দোকানকে বোঝানো হচ্ছে।

এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি লাল এবং সাদা কালারের কেক ।

এই ছবিটির নীচে আরও ছোটো ছোটো তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি।

রাস্তাগুলোর মাঝখানে দু-একটা বাড়িও দেখা যাচ্ছে টিন -এর।

আমরা দেখতে পারছি ব্যাঙ্ক -টি নীল কালার -এর দোতলা করে রাখা রয়েছে।